এটো উম কছু মন্দির বটে তারা মেয়েরা --

কচু ছেলে আবার সেলফি বিলিছে ফোটো তুলছে ।

উম মনে হচ্ছে গোলটারই দোকান বটে।

বটে ফল দোকান মনে হচ্ছে বোঝাছে এমন।

এখানে একটি চোলা নাই অনেক বড়ো বড়ো এইখানে।